এবং মাঠের বাইরে চারিপাশে অনেকগুলি ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকগুলি সাদা ও লাল রঙের লাইট জ্বলতে দেখতে পাওয়া যা--

সেখানে কয়েকজন লোককে দেখতে পাওয়া যাচ্ছে বসে ও দাঁড়িয়ে থাকতে। সামনে একটি লোককে দেখা যাচ্ছে এবং রয়েছে এখানে সিঁড়ি সিঁড়িতে একটি ব্যাগ দেখা যাচ্ছে।